Evaer time online ঊনিশো নিরানবোই সালে গোড়ার দিকে print সংবাদপত্র asia times এ প্রকাশনা নীতি এবং সম্পাদকীয়ও দৃষ্টি ভঙ্গির উত্তরসূরি হিসাবে তৈরী করা হয়েছিল যার মালিক ছয় মিডিও মোগল এবং triple allowance for jeb ডেমোক্রসীর নেতা সন্ধি লিঙ্ক থ্যংকুইলের অন্তগত যিনি পরে তার ব্যবসা বিক্রি করে বিক্রি করে দেন নতুন প্রকাশনা সংস্থা asia times holdings limited hong kong in emo নির্গমিত এবং যথযত নিবন্ধিত asia times

asia times এর উত্তরসূরি হিসাবে asia times online গঠন করে online শব্দটি আর website minus protal এর অংশ নেয় দুহাজার ছয় সালে the new york times asia times online কে প্রধান আঞ্চলিক প্রকাশনা হিসাবে বণনা করে যা এশিয়াকে

পুনরায় চালু করা হয়েছিল wee parpar ছিলেন সম্পাদক হিসাবে অন্নান্য আধিকারিকদের মধ্যে রয়েছে group limited এর প্রাক্তন chief fine financial financial officer february দুহাজার উনিশ এ একটি নতুন web design একাধিক ভাষা এবং asia times ডট কমে পেয়েছে একটি domain নাম পরিবর্তনের সাথে পুনরায় চালু করা হয়েছে তার সম্পর্কে পৃষ্টা অনুসারে asia times এর দুটি প্রধান নিয়োদ্রুম এবং সোশ্যাল মিডিয়া হাব আছে bangkok hong kong এ singapore এবং new york এবং এর ব্যুরো দ্বারা সমর্থিত ইতিহাস প্রাচীন ইতিহাস মানব প্রাচীন ইতিহাস হলো মানব ইতিহাস রচনার শুরু থেকে প্রাচীনকাল পর্যন্ত সময়কাল রেকর্ড করা ইতিহাস প্রায় পাঁচ হাজার বছর বিস্মৃত সুমেরীয় কুইন্জ অব কিউনিফর্ম লিপি দিয়ে শুরু প্রাচীন ইতিহাস তিনহাজার খৃস্ট থেকে পাঁচ হাজার খৃস্ট সময়ের মধ্যে মানুষের দ্বারা বসবাসকারী সমস্ত মহাদেশকে কভার করে তিন যুগের ব্যবসা প্রাচীন ইতিহাসকে প্রস্তর যুগ ব্রোঞ্জ যুগ এবং লৌহ যুগে সাধারণত নথিভুক্ত ইতিহাস সহ এটি সাধারণত ব্রোঞ্জ যুগের সাথে শুরু বলে মনে করা হয় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তিনটি যুগের শুরু ও শেষের পার্থক্য রয়েছে অনেকক্ষেত্রে ব্রোঞ্জ যুগকে সাধারণত তিনহাজার খ্রীষ্ট পূর্বাব্দ কয়েক শতাব্দীর আগে থেকে শুরু হয়েছিল বলে মনে করা হয় যখন লৌহ যুগ কিছু এলাকায় খ্রীষ্ট পূর্ব প্রথম শতাব্দীর শেষ অন্নান্য অঞ্চলে খ্রিস্টীয় প্রথম শতাব্দীর শুরু থেকে খ্রিস্টীয় প্রথম শতাব্দীর শেষ পর্যন্ত পরিবর্তিত হয় প্রাচীন ইতিহাসের সময়কালে নিয়লিপিক বিপ্লবের কারণের এটি বিশ্বের জনসংখ্যার ইতিমধেই দ্রুত বৃদ্ধি পেয়েছিলো যা সম্পূর্ণ ভাবে চলমান ছিল যখন দশ দশহাজার বিশ্বের জনসংখ্যা ছিল দুই মিলিয়ন এটি ছিল তিনহাজার খ্রীষ্ট পূর্বাব্দ দ্বারা পয়তাল্লিশ মিলিয়ন বৃদ্ধি হাজার খ্রীষ্ট পূর্বাব্দ লৌহ যুগে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে বাহাত্তর মিলিয়নে পৌঁছেছিল পার্সো খ্রিষ্টাব্দে সালিওলিথিক যুগে শেষ নাগাদ বিশ্বের জনসংখ্যা দুশো নয় মিলিয়ন ছিল বলে মনে করা হয় দশ হাজার পার্সো বছরে বিশ্বের জনসংখ্যা একশো গুন বেড়ে একশো গুন বেড়েছে সূত্র যেমন ইতিহাস প্রত্নতত্ত্ব এবং লিখিত রেকর্ড ব্যবহার করে অতীতের অবেহন ইতিহাসবিদরা উৎস পাটকে দুটি দুটি সাধারণ প্রকারে বিভক্ত করেছিলেন তো প্রাথমিক উৎস যেমন মাধ্যমিক উৎস প্রাথমিক উৎস এবং মাধ্যমিক উৎস প্রাথমিক উৎস গুলিতে সাধারণতঃ ঘটনা বা ঘটনায় কাছাকাছি রেকর্ড করা বলে মনে করা হয় ইতিহাসবিদরা কোনো ঘটনার পর লিপিবদ্ধ লেখাকে গৌণ উৎস হিসাবে বিবেচনা করেন এবং তারা সাধারণতঃ প্রাথমিক উৎসের উপর সরাসরি আঁকেন ইতিহাসবিদরা লিখিত রেকর্ড বা কখনো কখন সম্পূর্ণ করতে সাহায্য করার জন্য প্রত্নতাত্তিক প্রমান করে কোনো লিখিত রেকর্ড নেই প্রত্নতত্ত হল অতীত মানুষের আচরণ ব্যাখ্যা ও পুনর্গঠনের প্রয়াসের নিরদর্শন নির্দর্শনগুলির খনন ও অধ্যায়ন প্রাচীন ইতিহাস অধ্যায়ন প্রাচীন ইতিহাস অধ্যায়ন একটি মৌলিক অসু সুবিধা যে রেকর্ড ইতিহাস গুলিতে মানব ঘটনা গুলি সম্পূর্ণ নথিভুক্ত করতে পারে না এবং সেই নথিগুলো একটি ভগ্নাংশই বর্তমান দিনগুলি বর্তমান দিন পর্যন্ত টিকে আছে উপরন্তু এই বেঁচে থাকার রেকর্ড থেকে প্রাপ্ত তথ্যে তথ্যের নির্ভরযোগ্যতা বিবেচনা করা অবসক খুবই কম লোক ইতিহাস লিখতে সক্ষম ছিলেন যেহেতু প্রাগ ঐতিহাসিক শেষের শেষের অনেক পর অনেক পর্যন্ত প্রায় কোনো সংস্কৃতিতে সাক্ষরতার ব্যাপক ছিল না প্রাগ ঐতিহাসিক প্রাগ ঐতিহাসিক হল লিখিত ইতিহাসের পূর্বের সময় সেই সময়ের সম্পর্কের আমাদের বেশিরভাগ জ্ঞান প্রত্ন তাত্ত্বিকদের কাছ থেকে আসে প্রাগ ঐতিহাসিক কে প্রায় সই প্রস্তর যুগ হিসাবে উল্লেখ করা হয় এবং এটি ফেলি ফেলিওলিথিক যুগে ফেলিওলিথিক যুগ অন্তর্ভুক্ত রয়েছে মেসোলিফিক এবং নিয়োলিফিক এ বিভক্ত নিম্ন ফেলিওলিথিকে প্রাথমিক মানুব অধিবাসনের ফলে এক দশমিক আট মিলিয়ন বছর আগে উরেশিয়া জুড়ে হেমো ছড়িয়ে পড়ে আগুনের ব্যবহারের প্রমান পাওয়া গেছে এক দশমিক আট মিলিয়ন বছরটি আগে একটি তার ই যা প্রতিদ্বন্দ্বীতা প্রতিদ্বন্দ্বিতা করা হয় এবং সাতশো আশি হাজার বছর আগে আগুনে নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য সাধারণ ভাবে গৃহীত প্রমান সহ চারশো হাজার বছর আগে প্রথম বারের মতো চুলার প্রকৃত ব্যবহার দেখা যায় হেমো হোমো সেপিয়ন্সর উত্থানের তা রিখ আড়াইশো হাজার থেকে একশো ষাট হাজার বছর আগে পড় আগে বিভিন্ন তারিখ গুলি DNA অধ্যয়নে এবং জীবাশ্মের উপর ভিত্তি করে প্রায় পঞ্চাশ বছর আগে হোমো সেপিয়েনরা আফ্রিকা থেকে চলে গিয়েছিলো তারা প্রায় চল পঁইতালিশ হাজার বছর আগে অস্ট্রলিয়া প্রায় একই সময়ে একই সময়ে দক্ষিণ পশ্চিম ইউরোপে দক্ষিণ পূর্ব ইউরোপ এবং সাইবেরিয়ার প্রায় চলিশ হাজার বছর আগে এবং জাপানে প্রায় তিরিশ হাজার বছর আগে এসেছিলো মানুষের প্রায় পনেরো হাজার বছর আগে আমেরিকায় স্থানান্তরিত হয়েছিল কৃষিকাজে প্রমান প্রায় নব্বই খ্রীষ্ট পূর্বাব্দে যার আবির্ভাব এখন যার আবির্ভাব এখন পূর্ব তুরস্কে পূর্ব তুরস্কে অবস্থিত এবং উর্বর ক্রিসেন জুড়ে বিভি বিস্মৃত বন্দোবস্ত শুরু হয়েছিল খ্রীষ্ট পূর্ব নয় হাজার পার্সো এবং বিশ্বে প্রাচীনতম মন্দির থাকতে পারে খ্রীষ্ট পূর্ব আট হাজার অর্ধে নীল উপত্যকায় জোড়া ও বাজরা চাষ করা হতো পচিম আফ্রিকায় ইরমেমের সূচনা এবং কৃষিতে ব্যবহারের প্রমান রয়েছে সম্ভবত একই সময় কালের খ্রীষ্ট পূর্ব সাত হাজার অর্ধে চিনে বাজরা ধান ও লেবুর চাষ শুরু করা হয় নিউ গিরিতে আর নিউ গিরিতে চাষ প্রায় সাত হাজার খ্রীষ্ট পূর্বাব্দে শুরু করা হয় এর এবং মেসো আমেরিকা চার সম্ভবত সেই তারিখ করে কুকুরের গৃহ পালন দিয়ে পশু গৃহ পালন শুরু হয়েছিল যা অন্ততও পনেরো বছর আগে এবং সম্ভবত আরো আগে নয় হাজার খ্রিস্ট পূর্বাব্দ উর্বর কৃষান্তে ভেড়া ও ছাগল গৃহপালিত থাকাকালীন কৃষির জন্য প্রথম প্রমানের জন বুননের অন্নান্য প্রাণী যেমন শুকর এবং হাঁস মুরগি পরে গৃহপালিত হয়েছিল এবং খাদ্য উৎস হিসাবে ব্যবহিত হয়েছিল খ্রিস্ট পূর্ব সাত হাজার অব্দে গুরু ও মহিষ গৃহপালিত হত এবং ঘোড়া প্রায় চার হাজার খ্রীষ্ট পূর্বাব্দে গাধা এবং উট গৃহপালিত হয়েছিল এই সমস্ত প্রাণী গুলি কেবল খাবারের জন্য নয় মানুষ এবং বোঝা বহন ও টানার জন্য ব্যবহিত হয় যা মানুষের কাজ করার ক্ষমতাকে ব্যাপকভাবে বৃদ্ধি করেছিল ষাট খ্রীষ্ট পূর্বাব্দে সরল লাঙলের উদ্ভাবন কৃষির দক্ষতা আরো বাড়িয়েছে হাতুড়ী যুক্ত তামার বস্তুর আকারে

দু হাজার খ্রীষ্ট পূর্বাব্দে স্বাধীনতা ঘটেছিল সোনা ও রৌপ ব্যবহারের তারা তারিখ ষাট এবং পঞ্চাশ খ্রীষ্ট পূর্ব মধ্যে আছে তিন হাজার পার্সো খ্রীষ্ট পূর্বাব্দের দিকে মেসোপটেমিয়ায় ধাতব মিশ্রণ কি ভাবে তৈরী করা যায় এটি দু হাজার খ্রীষ্ট পূর্বাব্দে

অগ্নি সংযোগ সং অগ্নি সংযোগ করা মৃৎ হয়েছে মৃৎ হয়েছে পশ্চিম আফ্রিকায় প্রথম দেখা যায় জাপান ও মালির দৌইনে খ্রীষ্ট পূর্ব পাঁচ হাজার থেকে চার হাজার সালের মধ্যে কুমারের চাকা কুমোরের চাকা আবিষ্কার আবিষ্কৃত হয়েছিল তিনহাজার খ্রীষ্ট পূর্বাব্দে মধ্যে মৃৎ মৃৎ চাকা গুলি চাকাযুক্ত যানে রূপান্তরিত হয়েছিল যার এটি একা মানুষ বা পশু শক্তির চেয়ে আরো সহজ বোঝা বহন করতে ব্যবহার করা যেতে পারে মানব ইতিহাসে পাঁচটি ভিন্ন স্থানে পৃথক ভাবে লেখার বিকাশ ঘটেছে মেসোপটেমিয়া মিশর ভারত চীন এবং মেসো আমেরিকা খ্রীষ্ট পূর্ব তিনহাজার চারশো সাল নাগাদ প্রোটোলিট প্রোটো লিটারেড উনিফ্রম সমগ্র মধ্য প্রাচে ছড়িয়ে পরে মিশর প্রায় তিনহাজার দুশো খ্রীষ্ট পূর্বাব্দের মধ্যে হায় হাওর গ্রিপের নিজস্ব সিস্টেম তৈরী করেছিল খ্রীষ্ট পূর্ব দুহাজার আটশ সাল নাগাদ সিন্ধু সভ্যতা তার নিজস্ব সিন্ধু লোপ এবং সিন্ধু লিপি স্টোর করেছিল যা এখনো অনির্ধারিত চীনের লেখালিখির বিকাশ হয়েছিল

সিস্টেম গুলির মধ্যে একটি তৈরী করা হয়েছিল কুমোরের চাকা এবং তারপরে গাড়ির চাকা উদ্ভাবন করেছিল প্রথম কেন্দ্রীভূত সরকার প্রথম কেন্দ্রীভূত সরকার আইকোর এবং সাম্রাজ্য পাশাপাশি সাম্রাজ্যের স্তর বিন্যাস দাস প্রথা এবং সংগঠিত যুদ্ধ ব্যবস্থার সৃষ্টি করে ইরানীয় জনগণ প্রাচীন নিকট প্রাচ্য কে সভ্যতার দোলনা হিসাবে বিবেচনা করা হয় এটি সর্বপ্রথম নিবিড় ভাবে সারা বছর ধরে কৃষিকাজ করে কুমোরের চাকা এবং তারপরে যানবাহন ব্যবহার করে প্রথম উনি ফ্রম লেখার সিস্টেম গুলির মধ্যে একটি তৈরী করেছিলেন চাকা উদ্ভাবন প্রথম কেন্দ্রীভূত সরকার আইন আইকোর এবং সাম্রাজ্য সেই সাথে সামাজিক স্তর বিন্যাস দাসত্ব এবং সংগঠিত যুদ্ধ তৈরী করে

এবং বেবিলন জয় করেছিলেন সাম্রাজ্যটির তার বিশাল সাম্রাজ্য পরিচালনা করার জন্য পূর্ববর্তী মেসোপটেমিয়া সরকার ব্যবস্তার উপর নির্মিত হয়েছিল বর্ধিত বাণিজ্য ও উন্নত কৃষি কৌশল সম্পদ বুর বৃদ্ধি করেছে কিন্তু সামাজিক শ্রেণীর মধ্যে বৈষম্য বোর বৃদ্ধি করেছে বাণিজ্য Network এর কেন্দ্রে সাম সাম্রাজ্যে অবস্থান তার বুর্দ্ধি বুদ্ধি জীবিক এবং দর্শ দার্শনিক ধারণাগুলি বীর বর্ষিত অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং এর ধর্ম যদিও এটি নিজে থেকে খুব বেশি ছড়িয়ে পড়ে নি এটি পরবর্তী ধর্ম যেমন খ্রিষ্টান ইসলাম এবং উহুদীকে প্রভাবিত করেছিল প্রভাবিত করেছিল রাস্তা নির্মাণের মাধ্যমে তারা তাদের জমি জুড়ে সরকারি আদেশ পাঠানোর ক্ষমতা এবং দ্রুত তাদের সাময়িক বাহিনী গঠন করার ক্ষমতা উন্নত করে সাইলাসের পুত্র কেম্বি কেম্বিসেস দ্বিতৃয় মিশর জয় করেছিলেন যখন পরবর্তী সম্রাট দারিহাস টি গ্রেট সাম্রাজ্যকে সিন্ধু নদী পর্যন্ত প্রসারিত করেছিলেন এবং সেই সময়ে বিশ্বের বৃহত্তম সাম্রাজ্য তৈরী করেছিলেন কিন্তু দারিউস এবং

উপর ভিত্তি করে সামরিক শক্তির সংমিশ্রনে উপর ভিত্তি করে একটি ফেডারেল ব্যবস্থার উপর ভিত্তি করে একটি বিভিন্ন শাসন কাঠামো

সেলিম উদ্দিন সাম্রাজ্য জয় করেছিল চারশো নবই এবং চারশো আশি খ্রীষ্ট পুর্বাদের প্রচার ভিশন প্রচারি অভিযানগুলি শেষ বেশ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল আরসেমেনিস রাজবংশ এবং সাম্রাজ্য তিনশো তিরিশ খ্রীষ্ট পুর্বাদ আলেকজান্ডার দি গ্রেট দি গ্রেট এর অধীনে চলে যায় এবং আলেকজান্ডারের মৃত্যুর পর দুহাজার সরি দুইশো বাইশ খ্রিস্টাব্দে পার্থিয়ান সাম্রাজ্যের অবসান হলে সাসানী সাম্রাজ্য শুরু হয় তাদের শাসকরা আজমিনী আজমিনীদের বংশধর দাবি করেছিলেন এবং মেসোপটেমিয়ার সিস্টেল সিস্টেল ফোনে তাদের রাজধানী স্থাপন করেছিলেন তাদের সবচেয়ে বড়ো সাময়িক সম্প্র সম্প্রসারণ ঘটেছিলো সাপুরে এক এর অধীনে যিনি যিনি দুশো বাহাত্তর খ্রিস্টাব্দে তার মৃত্যুর সময় তিনি রোমান সাম্রাজ্যে সাম্রাজ্য বাহিনীকে পরাজিত করেছিলেন এবং সাসানীর ও রোমান সাম্রাজ্যের মধ্যে একটি বাফার রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন পূর্বেই সাইরাস এবং তার উত্তর উত্তরসূরিদের শাসিত বেশিরভাগ অঞ্চলের রাজবংশের দ্বারা শাসিত হয়েছিল আপনি কি বৌদ্ধ সম্প বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিছু জানেন বৌদ্ধ ধর্মকে বৌদ্ধ ধর্ম বলা হয় এবং ধর্ম বিনয় গুলো একটি ভারতীয় ধর্ম বা বুর্ধের দার্শনিক ঐতিহ্য শিক্ষার উপর ভিত্তি করে এটি খ্রীষ্ট পূর্ব পঞ্চম শতাব্দীতে বর্তমান উত্তর ভারতের একটি তপ শীল আন্দোলন হিসাবে শুরু হয়েছিল এবং শিক্ষার উপর এবং এটি ধীরে ধীরে সিল্ক রোধের মাধ্যমে সমগ্র এশিয়ার ছড়িয়ে পরে এটি বিশ্বের চতুর্থ চতুর্থ বৃহত্তম ধর্ম পার্সো কুড়ি মিলিয়নের ও বেশি সেখানে অনুসারী আছে যারা বিশ্বের জনসংখ্যার সাত শতাংশ বুর্ধের কেন্দ্রীয় শিক্ষা হলো আসক্তি থেকে মুক্তি বা অস্তিত্বকে আঁকড়ে থাকা বেঁচে থাকার উদ্দের্শকে গুরুত্ব দেয় আঁকড়ে বেঁচে থাকার উদ্দের্শকে গুরুত্ব দেয় পরের দিকে বলা হয় অস্থিরতা অতৃপ্তি এবং স্থায়ী সারাংশ এর অনুপস্থিতি দ্বারা চিহ্নিত করা হয় এবং তিনি মধ্য পথের পক্ষে ছিলেন আধ্যাত্বিক বিকাশের একটি পথ আধ্যাত্বিক বিকাশের একটি পথ যা চরম তপসীবাদ এবং উভয় ঠিক বিচ্যুত